ঘরের দেওয়ালের মইধ্যে একটি ফ্যান ঝুলন্ত অবস্থায় টেবিল ফ্যান লাগানো দেখা যাচ্ছে।

একটি বাঁশের বেড়া দেখা যাচ্চে।

একটি কয়েকটি ইলেকট্রিক লাইন দেখা যাচ্ছে কতগুলা রাস্তা দেখা যাচ্ছে।

কতগুলা লোক দেখা যাচ্ছে একটি দেখা যাচ্ছে।

পাথরের মইধ্যে কিসু জলও দেকা যাচ্চে।

কয়েক কয়েকটি রাইস কুকার মেশিনের বাস্কো দেখা যাচ্ছে।

কিসু দেওয়ালের মধ্যে একটি বাস্কের মধ্যে কিসু টায়ার রাখা দেখা যাচ্ছে।

কিসু কিসু গাসপালাও দেখা যাচ্ছে।

রাস্তা দিয়ে কিসু গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে।

কতগুলা কাপড় লেডিস কাপড় দেকা যাচ্ছে।

দোকানের বারান্দায় এক বস্তা পিঁয়াজ দেখা যাচ্ছে।

কয়েকজন লোক সাইকেল নিয়ে চলতে দেখা যাচ্ছে।

ও একটি শিখর দেখা যাচ্ছে।

পিসনে দেয়ালের মধ্যে কিছু মৃত উ মূর্তির ফোটো লাগানো দেখা যাচ্ছে।

কয়েকটি গাসপালাও দেখা যাচ্ছে।

দোকানের ভিতরে একটি মানুষের ডেমোর মধ্যে কাপড় পরিধান করা দেখা যাচ্ছে।

কিছু কিছু গাসপালাও দেখা যাচ্ছে।

গরের সাদের উপরে কয়েকটি ফ্যান লাগানো দেখা যাচ্চে।

কতগুলা সোট বড় গাসও দেখা যাচ্ছে।